ছটা গাছ আছে। একটা ঘর আছে ঘরে গেট দেখতে ভালো লাগছে। ফুল ও--

তার মদ্ধে বিজলি পোল দেখতে পাচ্ছিতার মদ্ধে খেজুর দেখতে পাচ্ছি আঙ্গুর দেখতে পাচ্ছি তার মধ্যে কি পেপার দেখতে পাচ্ছি।